এবং এটা সবুজ রঙের ছোট ছোট অনেক গাছপালা রয়েছে এবং অনেক বড় বড় গাছও রয়েছে এবং ইত্যা --

ভাইগো স্কুটি দাড়িয়ে আছেএবং সাদা রংঙের কাফিঊ এবং বড়ো রং-এর কাফিঊ দাড়িয়ে আছে --।

মনে হচ্ছে একটা বিশাল বড়ো শপিংমল এখানে অনেক ধরনের বিস্কুট জামা প্যান্ট কাঁসার বাটি ও পাখা জামাকাপড় অনেক কিছু পাওয়া যায়।

দেখা যাচ্ছে কত বড় একটা মন্দির রয়েছে এবং অনেক বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে মন্দিরগুলো কাটিং ও সুদক্ষ সুন্দর ও করে।

কোনটাই বেশি চূড়া আছে কোনটা ছোট চূড়া আছে। কোনটা ঢাকা স্টাইল আছে এবং রকমের স্টাইল রয়েছে। কেদারনাথ স্টাইলে রয়েছে এবং আকাশের চারিপাশে কতগুলো নীল রয়েছে। বেশ সুন্দর সাদা হয়ে আছে কিছুটা কালো হয়ে আছে আকাশ টা ।